যেখানে মানুষজন এবং গাড়ি ঘোড়া খুব চলাচল করছে।

যেখানে একটি লার রঙের গাড়িও পার্ক করা আছে।

সামনের দেখানো ছবিটিতে আমরা দক্ষিণ ভারতের একটি দোকান --

সামনের দেখানো ছবিটিতে আমরা একটি ফুল দেখতে পাচ্ছি ।

সামনের দেখতে পাওয়া ছবিটিতে যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি সেটি হল একটি নদীর দৃশ্য।

সামনে দেখতে পাওয়া ছবিটিতে আমরা একটি চার্চ অর্থাৎ গির্জার ছবি দেখতে পাচ্ছি।

যেখানে একটি গরু ও তার বাছুর কে রাখা হয়েছে।

যেটিকে একটি ডাক্তার - এর চেম্বার -এর ভেতরে সাজিয়ে রাখা হয়েছে

সামনের দেখতে পাওয়া ছবিটিতে আমরা একটি ব্রিজ অর্থাৎ একটি সেতুর দৃশ্য দেখতে পাচ্ছি।

যেটার উপর কর্মচারীরা এসে সেটার উপর বসে তাদের কাজে মনোযোগ দিতে পারেন।

আধুনিক যুগকে আনতে আনতে আমরা আমাদের সবুজ যুগ গাছপালা মাঠ ভুলে গিয়ে--